পুকুরের মধ্যে ওপারের গাছপালার প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি।

একটি লোক নীল কালার -এর জামা ও কাঁধে গামছা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং একজন লোক সাদা রঙের শার্ট পড়ে দাঁড়িয়ে রয়েছে ও আরেকজন লুঙ্গি ও কাঁধে গামছা নিয়ে দাঁড়িয়ে আছে।

সেই লোকটি লাল রঙের একটি শার্ট পরে রয়েছে।

ছবিটিতে আমরা একটি অফিস -এর দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে একটি ম-মধ্যেখানে পিলার -এ একজনের ছবি টাঙানো।

একটি মেয়ে উম দোকানটির সামনে দিয়ে বেরোচ্ছে।

ছবিটি একটি কালচারার অনুষ্ঠানের ছবি।